শরিফা-আ এটাতে আর্ক সে ও অরেঞ্জ --

আ জনা আছে দারাই পড়ে এ বিল্ডিং টো ও লাগছে ইস্কুল বটে --

ওঁ লোহার পোল থেকে ঘেরা আছে। এটো নিচু থেকে মেলায় সুখা পাতা রাখা আছে।

ইউনুস এস.পি. লেখা আছে ওর এধারে ।

এই ফটো টো একটি ঝার্ণার বটেই |

মেলায় গাছ ব্রিজ আছে আর এটো তে দেখবার জন্যে--